হ্যাঁ কি রে কেমন আছিস, অনেকদিন তো কোনো খোজ নেই, ভালো আছিস? হ্যাঁ, আরে আর বলিস না আসোলে চাকরি বাকরীর দিক দিয়ে এতো চাপ চলছে মানে time ই বেরোচ্ছে না, এই আছি আর কি ঐরকম ই তারপর তোর সব খবর ঠিক তো? ও এখনো তুই freelancing করছিস? হ্যাঁ হ্যাঁ এখনো আমি কাজের ফাকে যেটুকুনি হয়ে, আগে তো অনেক বেশি করতাম, এখন সামান্যই হয়। আচ্ছা আচ্ছা, আমি এখনো actually project কিছু সেরকম পাচ্ছি না নয়ে তো আমারো মানে আমার মানে আমারো মাঝে মধ্যে ইচ্ছে হয়ে হ্যাঁ free time গুলো একটু মানে বেশ ভালোই কামানো যায়ে ওটার থেকে অবশ্য। তো আমি actually এখন ওরকম কিছু পাচ্ছিনা, পেলে তুই আমাকেও কিছু জানাশ এরকম project toject । ও হ্যাঁ তো কিন্তু আপাতত তো ঐ group টায়ে নেই, তুই এক কাজ কর না পারলে আমাকে ঐ group টায় add করেনে তাহলে আমিও update পেয়ে যাব, তাহলে খুব ভালোই হয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা তেই whatsapp আছে। হ্যাঁ হ্যাঁ একদম একদম, তারপর তুই এখন কথায়ে আছিস, এখন কোন company তে আছিস? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, আসোলে আমার কথা বলিস না আর আমিও মানে একেই তুই তো যানিস মানে ওখানে কোথাও ভালো কোথাও company তে পাচ্ছিলাম না। তো সেই দেখে মানে আমাকে বাইরে চলে আসতে হয়ে, আসলে তুই বরাবরই জানিস আমি এই কলকাতাতেই settle হওয়ার plan ছিল তো মানে পাচ্ছিলাম না বলে আমি তখন বাই~ মানে এখানে চলে আসি তো এখন মনে হচ্ছে যে আবার কোলকাতাতে গিয়েই settle হই, তো আমি সেই জন্য আর কি খুঁজছি যে কোথাও ভালো better option পেলে আমি তাহলে ওখানে switch করে যাবো কলকাতাতেই তাহলে একদম আহ switch করে যাবো তো সেই নিয়েই আমি খুঁজছি। তো তোর company তে যদি কোন vacancy থাকে তাহলে বলিস একদম আমাকে। আমি আগে last এ যেটাতে ছিলাম Ebay ওটাতেই আছি ।

ও, মানে এখন কি কোনো নতুন project এসছে বা কিছু মানে recruit কি করছে ওরা? হ্যা হ্যা তাহলে খুবই ভালো হয়ে আসলে মানে তুই তো জানিসই বরাবরই আমি চেষ্টা করছিলাম, এখানে actually মানে সবই আমাদের company র policy না খুবই ভালো সত্যি কথা বলতে খুবই ভালো policy তোর health policy policy যেটা দেয় কোম্পানি থেকে তারপর সব কিছুই খুব ভালো কিন্তু মানে কলকাতায় কোনো office নেই বলে না মানে ব্যাপারটা ওখানেই মুশকিল হয়ে গেছে আর মানে এইখানে আমি বাইরে না আমার ঠিক পোশাচ্ছে না। আমার এটাতে ওই দু বছর হলো last এক সাথেই তো switch করলাম তুইও switch করলি আমিও এখানে এলাম। সেটাই আর মানে যাওয়াটা বেকারও রে শুনতে না salary টা বাইরের শুনতেই খুব বেশি কিন্তু বাইরে না খরচাটাও তেমনই বেশি হয়ে, তার থেকে কলকাতায় কম salary তে কোলকাতাতে থাকাই better

তাও সেটাও থাকে না সেটাই ঐ ওখানে মানে থেকে যা কম salary তেও তুই যেটা savings করতে পারবি তুই বায়েরে হয়তো ওটাও করতে পারবি না। তার ওপর সবথেকে বড় কথা দেখ আমরা যেহেতু ঐখানেই born and brought up তো ঐখানে আমাদের friend টা বেশি আছে। তো দিনের মানে কাজের সসে একটু ইচ্ছেই হয়ে যে নিজেদের বন্ধুদের সাথে একটু ঘুরু ঘরা যাক বা কিছু মেশা যাক, এখানে সেই মানে সেই সুযোগ টা হয়ে না, একা একা তুই কত থাকবি তারপর বাবা মা ও ওখানে। সেটাই হচ্ছে কথা, এবার বাবা মাযের ও বয়েস হচ্ছে এবারে মানে যতটা চেষ্টা করছি ঐখানেই চলে যাবার। তারপর তুই বা একটা কাজ কর না, তোর যদি company তে যদি এখন কোনো vacancy নাও থাকে, তোর চেনাজানা যারা কলকাতা তে মানে অন্যানো company তে আছে, তোর যদি চেনাজানা কেউ থাকে তো তাদের কেউ তুই যদি একটু বলিস, আমাকে যদি একটু refer করেদায়ে তাহলে নয়ে খুব ভালো হত আর কি। হ্যাঁ কথাটা blank হয়েগেলো পুরো মাজখানে, আর একবার বল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহোলে তো খুব ই ভালো হয়ে আমিও দেখছি LinkedIn এ ও দেখেছি তারপর বাকি app গুলো যে গুলো আছে না তো ঐখানেও আমি দেখেছি, তো মানে সেরকম আমার expectation wise আমি সেরকম কিছু পাচ্ছি না তো মানে plus অনেক কিছু মানে যেরকম আপনা তে দেখেছিলাম maximum time অনেক fraud বেরীয়েছিল মানে তোর বলছে এক বেরোচ্ছে আর এক তো হ্যাঁ হ্যাঁ ওটা তে বেশ যে কটা তে গেছি genuine দেখেছি, তারপর একটা তে তো জেনিস এমন হয়েছিল যে আমাকে বলে যে it যখন আমি Interview দিতে যায়ী তারপরে কিবেরোলো জানিস তারপরে বেরিয়েছে ওরা নাকি Kevin Crew এর জন্যে recruit করছে, তাহলে ওখানে মানে post টা যখন দিচ্ছে তাহলে ঐখানে মানে এইটা দেবার কোনো মানে হয়ে it recruit করছে ওরা। তাহলে সবাই post টা দেখে কি ভাববে হ্যাঁ, দিয়ে আমি আবার আমি যখন বললাম আমি যখন তর্ক করলাম যে হ্যাঁ এইরকম আপনাদের তাহলে এই post টা দিয়েছেন কেন? আপনাদের করাটাই ভুল হয়েছে না আপনি উম এই আমাদের এই Kevin Crew এর সাথে আপনার criteria match করে যাচ্ছে তো আপনি এখানে চলে আসতে পারেন, আমি বলছি তাহলে আমার যদি ওটাই করার হত তাহলে আমি ঐ profile এই আমি job search করতাম, বা ওটা নিয়েই আমি পড়াশোনা করতাম তাহলে ব্যাপার টা সেটাই, ওরা বোঝে না ব্যাপার টা আন্তাবৃ বকে যায়ে আর কি বলা যাবে।

হম বল hello হ্যাঁ হ্যাঁ বল কথাটা না পুরো কেটে যাচ্ছে, তোর মনেহয়ে network problem বল

আচ্ছা আচ্ছা সেটাই বরঞ্চ ভালো হয়ে, হ্যাঁ বল mail id টা বল আচ্ছা আচ্ছা ঠিকাছে।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বল আমি note করে নিচ্ছি হ্যাঁ t h e r a j

gmail dot com আমি একবার বলছি তুই একটু মিলিয়ে নে mail টা t h e r a j one two three

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি তোকে mention করে আমি তোকে mail করেদেব, সেটা তখন যাবে আর তুই তার আগে আমাকে একটা কথা বল আর বলছি তুই এখন যেখানে আছিস ওখানে company policy কেমন? আচ্ছা আচ্ছা তাহলে তো কোনো অসুবিধেয়ই নেই আর আর একটা যেটা জিগেশ করার ছিল মানে তোদের company তে cab facility টাও দেয় বল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা মানে শুধু শুধু ঐখানে বলে কথা নয়, সব company তেই এক ই ব্যাপার leave এরা দিতে চায়ে না। ও বাবা আর আর একটা কথা মানে ঐখানে shift কেমন পরে মানে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক ই আছে হ্যাঁ হ্যাঁ, আর cab facility আছে যখন আর তখন কোনো অসুবিধেয়ি নেই। হম আর তুই কি জেনিস আমাদের মানে এই দেখ cab facility তে তো দিচ্ছে ঠিকাছে, কিন্তু আমাদের ঐ area টায়ে হচ্ছে যায়ে তো? হ্যাঁ সেটাই না জেনে নিলাম আগের থেকে safety টাও অনেক matter করে না হম সেটাই, না এইগুলো থাকলে তো আর কোনো অসুবিধাই নেই বাকি তো ঠিক ই আছে salary টা নিয়েও কোনো অসুবিধা হবে না কারণ এইখানের থেকে ঐখানে কম হলেও আমার কোনো যায়ে আসে না

ও বা, তাহলে তো খুব ই ভালো হম শুনছি তারপরেই তো news এ তো দিচ্ছে third january থেকেই নাকি আবার lockdown তো তোদের কি আবার work from home এরকম কিছু কি কোনো notice এসেছে নাকি work from office হবে? ও, তাহলে তো খুব ই ভালো কথা আর এখানে তো আমাদের এই পাশে সোনা যাচ্ছে যে work from home নাকি আবার দিয়েদেবে কারণ ঐ তোর বল না third January থেকে নাকি আবার lockdown সোনাযাচ্ছে তারপর covid টাও খুব বেড়েছে তো এরা আর কি কোনো risk নিতে চাইছে না। এইটা যদি permanent work from home ও দিয়েদায়ে না আমার তাহলে কোনো অসুবিধা নেই, আমি তাহলে বাড়িতে বসেই করে নিতে পারব। problem হয়ে না, সেটাই

সেই comfort zone এ একবার ঢুকেগিয়েছি না তাহলে একটু মনেই হবে এখন যেতে গেলে তো অসুবিধা হবেই extra time যাচ্ছে plus অতটা যাতায়াত পরিশ্রম সেটাই মানে হ্যাঁ আমাদের তো দিয়েছে, আমাদের তো বলেছে work from home হয়ে যেতে পারে। সেটাই না এবারে তো ভালো ই দেখলাম notice দিয়েছে তারপরে news এও তো দেখাচ্ছে যে covid এর জন্য lockdown হয়ে যাবে তো lockdown হলে তো work from home এদের কে দিতেই হবে তারপরে আমি একটা জিনিস বুঝি না আমাদের তো আমার যেই department এ আছি, ও টা তেও work from home দিলে তো মানে খুব ই এদের মানে কোনো অসুবিধা হবে না বরঞ্চ উল্টে এদের সুবিদে হায়ে যাবে তাহলে এরা work from home কিন্তু আমাদের কে দিয়েই দিতে পারে কেন দায়ে না আমি সেটা বুঝতে পারিনা but দিয়েই দিতে পারে দিয়েই দিতে পারে কারণ এদের তো উল্টে সুবিদে হয় এতগুলো employee যাচ্ছে না, এত গুলো computer যেখানে electric bill পূর্তো electric bill যাচ্ছে না তবে তোদের যখন work from home ছিল, তোদের wifi bill টাও দিত? হ্যা সেটাই, অনেক গুলো company তে না মানে এরম দিচ্ছে না wifi bill টা দিচ্ছে না just salary টাই দিচ্ছে। হ্যাঁ, না না আমাদের আমাদেরো wifi bill টা দেওয়া হত plus আমাদের তো online এই কত activities হত মানে office এ যেগুলো হত সেগুলো কি করবে মানে কোনো তো কোনো activity রাখতেই হবে নয়তো তো কেউ মানে ওরম কাজ করবে না মন দিয়ে, সবাই যদি ঐএকদম টানা কাজ করতেই থাকে, সবার ই moral down হয়ে যাচ্ছিল, then ওরাও হচ্ছে এরকম online activity কিছু রেখেছিল

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম, না না আমি তোকে হচ্ছে তো মানে উহ message করে আমি তোকে জালাতেই থাকবো যতক্ষণ না আমার হচ্ছে আমি তোকে জালতেই থাকবো সেটা নিয়ে তুই চাপ নিস না। কারণ এটা খুব মানে important আমার কাছে যে ঐখানে হয়েগেলে না আমি খুব মানে আর কি বেচে যায়ি, যাইহোক না কেন ঐখানে তো থাকতে পারব না। সেই এইখানে তো huge amount আমার বাড়ি ভাড়া খাওয়া দাওয়া তেই বেরিয়ে যাচ্ছে তারপর মানে সব থেকে বড় কথা সব থেকে বড় কথা বাড়িতে থাকলে তাও মা

কিন্তু সেটাই, অনেক কিছুই problem হয়ে বায়েরে সেটা কি করা যাবে আর চেষ্টা করছি এখন হয়েগেলে ভালো। আমি খুব বেশি দিন না, আমি তিন চার মাস হল আমি হচ্ছে মানে job search করছি আর কি online site গুলো তে। তারপরে আমি আমার তোর মানে তোর কথা মনে হল যে হ্যাঁ তুই ও তো কলকাতা তে ভালো company তেই আছিস, তোকে একবার বলে দেখা যেতে পারে তারপর তুই এমনিতেও অনেক গুল company তে কাজ কেড়েছিস, তো experience আছে ভালো, চেনাযানাও আছে, তাই ভাবলাম তুই যদি help করতে পারিশ। সেটাই আরে আমি বলবো মানে পুরো একদম মাথার থেকে বেরীয়েইগিয়েছিল কথা টা তখন মানে চেষ্টা করছিলাম মানে এত আমি তখন ভাবছি দেখি ওটা দেখি মানে সব হচপছ হয়েগেছিল, তারপর তর কথা টা পুরো বেরীয়েইগেছিল মাথার থেকে হ্যাঁ হ্যাঁ ওদের কেও একবার বলে রাখীস আমি তোকে cv টা তো দিয়েই দিচ্ছ first day mail এ আজকে, আজকে আমি রাত্রেই পাঠিয়েদেব সন্ধের মধ্যে আমি একটু কিছু update করেনেব cv টা, আমার update করা হয়েনি last আমি অনেক দিন আগেই update করেছিলাম তো update একবার করে আমি তোকে পাঠিয়েদেবো তাহলে, বাকি সব যা experience আছে ও গুলো add করেনেবো আর হলে তোকে পাঠিয়েদেব। সেরকম কোনো কিছু plan নেই, এবারে তো সব কিছুই তো sunday তেই পড়েছে মানে পুরো মানে মানে holiday টা পুরো বরবাদ হয়েগেলো হ্যাঁ আর কিছুই না মানে কোনো মানে হয় sunday পড়ার? হ্যাঁ সেটাই আর saturday sunday কথায়ে আর বায়েরে যাবি? যেতেও ইচ্ছে করে না, মনেহয়ে পুরো rest নি, সেটাই তারপরে কলকতায়ে তো আছেই পার্ক স্ট্রীট। মানে সবাই তো যায়ে ঐ ভিড় টা দেখতেই যায়ে ঐখানে, আর কি আছে হ্যাঁ, না সাজায়ে খুব ভালো, এটা বলতে হবে সাজায়ে খুব ভালো সেই হ্যাঁ হ্যাঁ একদম একদম আর আমি তোকে মানে উম contact করেনেব, তোকে মাঝে মধ্যেই মনে করাতে থাকবো দেখেছিস হল কি হল না আর cv টা তো আজকে আমি পাঠিয়েই দিচ্ছে, সেটা নিয়ে তো কোনো অসুবিধা নেই বাকি একটু চেষ্টা করিস আর কোনো কিছু খোজ পেলে আমাকে একটু inform করেদিশ ঠিকাছে, তাহলে আমি সেই মত এখানে তাহলে মানে এখানেও resign tesign করতে হবে না, এখানেও আমাকে আবার তিন মাসের notice period serve করতে হয়ে।

hello" hello সাদ্দাম" হ্যাঁ সামিম ভাই বল"

এই আর কি আছে, তুমি আর কি হবে? " তারপর তোদের ওখানে চাকরি বাকরির কি খবর? "

কেন ওখানে যে localconstruction হয় বা আরও যে যেগুলা হয় তো ওখানে কি কাজ পাওয়া যাচ্ছেনা? "

বলছে যে ওখানে অনেক কাজ আছে এখন রাস্তার কাজ হচ্ছে আরও অনেক কাজ হচ্ছে তো সেইসব কাজের কাজ কিছু পাওয়া যায়না ও সরকার তো publicity করবে ওইসব গুলো vote bank এর রাজনীতি সরকার খালি বলতেই আছে একটাও কাজ নাই বটে খালি তোর রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকারও বলছে অনেক কাম কাজ আছে তারপরে একশো দিনের কাজ আছে মানে labour দের কাজ হচ্ছে কোনো কাজই কি পাওয়া যায়না আমাদের এদিকে তো কাজের অবস্থা খুবই খারাপ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 পয়সা যদি না পাওয়া যায় তাহলে করে লাভ নাই হ্যাঁ পয়সাই দিতে চায়না সরকার কওয়া আছে নাকি ওটা central government পয়সা দিতে চায়না রাজ্য সরকার সরকার তো পয়সা দিছে আমি তো খবর যেইটুকু দেখলাম সরকার তো পয়সা দিছে লেকিন তোর এখানে যে local নেতা মন্ত্রী আছে তারা নাকি পয়সাটা আটকে রাখছে ও এই ব্যাপার আর এরা কইছে কি না উপর থেকে পয়সা আসছেনা এরা এরা তো কইবেই এরা তো কইবেই কারণ এরা তো পয়সা গুলো মারি দিছে না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 তা কি ভাবছিস এরকম যদি চলতে থাকে তাহলে কি করবি? জেলাতে কি থাকবি না জেলার বাইরে যাবি?

তা যদি বাইরে যাস তাহলে কোথায় যাবি ভাবছিস আরব যাবি? আরব তো যাইতে গেলে বহুত পয়সা লাগবে ভাই অত পয়সা তো নাই আমার কাছে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 না মুই তো ভাবলুম যে কেরালা জাম কেরালাতে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 হ্যাঁ কি জানো তো কেরালার এখানকার থেকে কেরালার আহ পয়সা বেশি বলে আমাকে ঠিকাদার কইল একটা যে এখানে পাঁচশো টাকা দিন তো কেরালায় হাজার টাকা দিন তো আমি মনে করছি যে চলে যামু

হ্যাঁ ওই লেবারি মিস্তিরি করতে হইব আর কি কাজ আছে আর পড়াশোনা করবি পড়াশোনা করে চাকরি বাকরির কিছু ব্যবস্থা করবি? চাকরি বাকরি তো আমার দ্বারা হবেনা গো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

সিভি upload করে রাখিস তা সেখান থেকে নাকি শুনেছি কল আসে তো সেখান থেকে কল আসলে পরে তারপরে আবার চাকরি বাকরির ব্যবস্থা আছে তা কি এক বছর সেরকম করে করে দেখবি? " হ্যাঁ ভাই ওরকম করে বসে থাকলে কি আর হইব কারণ পেট তো আর বসে থাকবো না খাইতে ফলাইতে হবে income তো করা দরকার লাগবে হ্যাঁ income তো করতে হবে তাহলে এখানে করতে গেলে তাহলে লেবারি করতে হবে আর কি" ওরকমই মনে হচ্ছে লেবারি আর না হলে কোনো shopping টপিং মল এ ঢুকে যেতে হইব। হা এখন তো নতুন নতুন shopping mall তা সেখানেও অনেক লোক লাগবে তা সেখানে আবার বলছে qualification অনেক বেশি লাগবে তো আমাদের তো অত qualification নাই তা যদি qualification এক্বটু বাড়ানো যায়. " আবার যদি পড়াশোনা করি তাহলে কি সেখানে কাম কাজ পাওয়া যাবে"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 পড়াশোনার প্রতি time দিয়ে কিন্তু এখন আর মনে হইছেনা যে কাজ পাওয়া যাবে কারণ পড়াশোনাতে time চলে যাবে তো ফির income কখন করুম? আর এই সময়কাল তা local নেতা মন্ত্রী কারুর সাথে কোনো চেনাজানা নেই ওরা যদি একবার recommend করে দেয় তাহলেই তো কামকাজের কিছু একটা ব্যবস্থা হয়ে যাইবে" হ্যাত local নেতা ন নেতা মন্ত্রী কথা কইও না আর আরে ম ছ মাস আগে local নেতা কয়েছিল যে কাজ দিয়ে দিবে কাজ দিয়ে দিবে পয়সা নলি আমার কাছে জানিস হ্যাঁ পয়সা নেবার পরে এখন আর কোনো কাজের কোনো খবর নাই কয় যে হবে হবে হবে এখন কোনদিন হবে কে জানে তো পয়সা কব্ কত দিয়েছিলি? পয়সা দিয়েছিলাম এক লাখ টাকা এক লাখ টাকা তো মেলা টাকা দিয়েছিলি অত টাকায় তো আরব যাওয়া হয়ে যেত হ্যাঁ আমি তো পরে ভাবছি যে মনে হয় যে ফাইসে গেলাম এখন সালা পয়সা চাইতে যাচ্ছি তো পয়সা দিবেনা বলছে বলছে তুমি ভুলে যাও পয়সা না না পয়সাটা চেয়ে নিতে হবে পয়সা যদি না দেই তাহলে তখন আরও লোকজন যারা আছে তাদেরকে জানাতে হবে গ্রামের যারা লোক আছে তাদের কে জানাতে হবে তো তাদেরকে লিয়ে যেতে হবে তখন পয়সা এক লাখ টাকা কম নাকি অনেক পয়সা হ্যাঁ অনেক পয়সা আরে ভাই মজদুর করে পয়সা একলাখ টাকা যোগাড় করে ভাবলুম যে একটা ভালো কোনো কাজ করি হ্যাঁ" ভালো কাজ করলে একটা অফিস টফিসে একটা মানসই হবে এত পড়াশোনা করেও তা পয়সা ভাই নিয়ে নিল নিয়ে বলছে কি যে পয়সা তো নিল নিল " এবার এক সপ্তাহের জায়গায় দু সপ্তাহ দু সপ্তাহের জায়গায় এক মাস হইয়া যায় কোনো খবরই নাই আর এক মাসের জায়গায় ছ মাস হয়ে গেল এখন কোনো কয় যে কি হবে ফির বলছে হবে তা আমার কিন্তু রাগ উঠে গেছে মনে হচ্ছে মাইরে টাইরে দিব নাকি না না ওইসব করে কোনো লাভ নাই তার কারণ হচ্ছে পয়সা যখন দিয়েছিস পয়সাটা তুলতে হবে তো তা পয়সা তুই যদি তুলার আগে কোনো রোয়াব দেখাস তাহলে তো আর পয়সা ফেরত দেবিনা এমনিতেই তো বলছে পয়সা ফেরত দিবেনা হ্যাঁ রে ভাই কি যে করি এখন তাহলে চল এখন কি করি চল তাহলে কেরালা যাই কেরালা গিয়ে যদি labour মিস্তিরি করে যদি ষাট সত্তর হাজার টাকা কামাতে পারি তাহলে তারপরে নয় আরব যাবার চিন্তা করব তা তোর কি পাসপোর্ট আছে? " পাসপোর্ট তো না রে ভাই পাসপোর্ট আমি apply করি নি তুই করেছিস? আমি তো apply করবার লিগে ভাবছিলাম তা আমাদের এখানে একটা ছেলে আছে তা ও বলছিল যে" সাত আট দিনের মধ্যে নাকি পাসপোর্ট করে দিবে তা বলছিল যে দুই তিন হাজার টাকা লাগবে তা আমি তারপরে আর খোঁজ নিয়ে দেখিনি তো তোর কাছে কি এরকম কোনো খোঁজ আছে যে পাসপোর্ট করাবে যার কাছে দুই চার হাজার টাকা দিলে পাসপোর্ট হবে যাবে. "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 এবার বাইরে যাওয়া হয়না সেই জন্য করান লাগে ওই লাগে করাও হয়না তো সিদ্ধান্ত করছি যে করালে মনে হয় ভালোই হয় তাহলে তাহলে একদিন খোঁজ

তা পাসপোর্টটা যদি করিয়ে রাখি তাহলে তো বাইরে যাওয়া যাবে যদি ভাবি যে আরব যাবো বা হচ্ছে আরও যে যেগুলো আছে সেগুলো সেগুলো যদি ভাবি যে কামকাজ করবো তা সেখানে তো যাওয়া যাবে তা পাসপোর্টের লিগে যদি পাঁচ হাজার টাকা লাগে তা লাগবে পাসপোর্টটা করিয়ে রাখি নাকি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

টাকা পয়সা একটু ready করে রাখবি চার পাঁচ হাজার টাকা যদি লাগে তা পয়সা তো আমার কাছে অত বেশি নাই নাহলে আমিই তো দিয়ে দিতাম

আরব যাবার যোগ্য কিনা বা হচ্ছে আমি কামকাজ করতে যাব নাকি অন্য কোনো আমার উদ্দেশ্য আছে এইগুলা নাকি ওরা চেকিং করে দেখবে তা সেসব যদি চেকিং করে তাতেই তো অসুবিধার কিছু নেই গা" না না না সেগুলা checking করলে অসুবিধার কিছু নাই গা আর আইসা দেখবে তো কি আছে আমার বাড়ি আছে আর কি আছে কি বা আছে একখান ঘর আছে আর কি বা আছে কিছুই তো না জমিজমাও তো নাই যে একটু চাষবাস কইরা খাব তার লিগে তো বাইরে যাবো বলছি নাহলে কি আর বাইরে যেতাম হ্যাঁ রে ভাই আমারও same অবস্থা কি আর করা যাবে তা আর কিছু কাজ কাম কাজের কি খবর আছে ওইদিকে এখন তো জব কার্ড যাদের আছে তারাও তো শুনছি নাকি যে তারাও ঠিক মত কামকাজ পায়না তা জব কার্ড ছাড়া কি আর কোনও কাজ আছে যেমন" local নেতা মন্ত্রিরা যে কাজ করায় যে রাস্তার কাজ করায় আরও যে কাজ করায় সেসব কাজের কোনও খবর আছে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 তা vote এর আগে ভাই আমার এদিকে একটু রাস্তা মাস্তা ড্রেন ট্রেন local নেতারা করাচ্ছে তা ওগুলাই দিন মজুরি করছি ভাই লেবারি খাটছি দিন মজুরি তা পড়াশোনা তো অনেক করেছিস তা চাকরি বাকরির লিগে যোগাযোগ করবি নাকি আমিও তো করেছি তা

না রে ভাই চাকরির বাকরির তো ওরকম খোঁজখবর নাই আর আমি তো শুনছিলাম যে এই আমাদের সিভিগুলা নাকি বলে কোথায় আহ ওয়েবসাইট এ বলে নাকি আপলোড করতে হবে. " তোরা ওরাই বলে কল টল করবে আমি একজনের কাছে শুনলুম তো ও কয়েছে যে তোমরা পড়াশোনা করেছ তো তোমরা কেন private job এর জন্য" কেন কাজ করনা সিভি কেন ফেলনা আমাকে কয়েছে তা আমি তো আর অত ঘেঁটেঘুঁটে দেখিনি শুনছিলাম আমিও শুনছিলাম আমাদের এখানে দুই তিনটা ছেলে আছে তারা বলছিল এরকম এইরকম নাকি নকরি ডট কম তারপরে ইন্ডিড ডট কম এরকম নাকি ওয়েবসাইট আছে সেখানে নাকি নিজের বায়ো ডাটা যদি জমা দেওয়া হয় তাহলে তারা ওদের যেরকম কাম কাজ থাকে তা সেরকম অনুযায়ী নাকি কোম্পানি ফোন করে তা আমি কখনো ফেলে দেখিনি এগুলা কি সত্যি সত্যি হয় এরকম? " কে জানে ভাই আমার তো এরকম জানা নাই তবে আহ আমার এইদিক কার দু চারজন এরকম নাকি পাইছে তো আমি তো মানে বিশ্বাস করতে পারলুম না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 ওদের কাছে গিয়ে একটু খোঁজ লে যে ওরা কি কত করে পয়সা পায় বা পয়সা আদৌ পায় কি পায়না তা ওরা যদি পয়সা পায় তা আমরাও নাহয় চেষ্টা করে দেখব পয়সা যদি পায় তা কাজ করতে অসুবিধা কি আছে কোনো তো অসুবিধা নাই হ্যাঁ পয়সা পেলে তো অসুবিধা নাই এবার পয়সাটা কখন দিবে না দিবে দেখা গেল তিন মাসের পয়সা একেবারে দিছে তাহলে তো ভাই অবস্থা খারাপ হয়ে যাবে না তিনমাসের পয়সা একবারে কেন দিবে যদি একমাসের কাজ করুম ও তো একমাসের পয়সা একবারে দিবে তিনমাসের পয়সা কেন দিবে তিনমাস যদি আমাকে পয়সা না দেয় তা আমি চলাফেরা করতে পারবো আমি তো আর অন্য কোন কাম কাজ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

আহ আমরা তো দিন আনি দিন খাই সেটাই তো সমস্যা আর আরে আর এক জায়গায় খোঁজ পাইছিলাম হম তো কেমন কি কলকাতা তো কও যে কি কাজ আছে যে অফিসের কাজ মু কইল কি অফিসের কাজ বলছে ও কিছু নয় হিসাব কিতাব করবো কটা মাল গেল কটা মাল আসলো এরকম নাকি করবে অভি তো মুই তো ভাই গেলুম না বুঝা গেল তো মোর সঙ্গে আরও দু চারজন বন্ধু ছিল তো ওরা ভাই গেল আর মুই গেলুনা কেনে তখন ভাই কয় যে কি পয়সা লাগবে বিশ হাজার টাকা পয়সা বিশ হাজার টাকা দিবো তারপরে কাজ দিবি ওরা কইছে তো তা ভালোই করেছিস পয়সা দিয়ে আবার কাজ কামে ঢুকায়ে একবার তো এক লাখ টাকা দিয়ে ফেঁসে গেছিস আবার যদি পয়সা দিয়ে দিস দেখা গেল যে কোন কাম কাজ দিলনা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 আরে শুননা তা মু কইছু কি বিশ হাজার পয়সা বিশ হাজার টাকা লাগবে তারপরে যদি দিলে তাহলে হবে নাহলে না হবে তা মু তো কইছু ভাই মোর কাছে এক পয়সা নাই তুই যদি এমনি কাজ দিস তাহলে যাবো আর নাহলে যাবনা ভাই তা মুই তো করে গেলাম না পাড়ার দুটো চ্যাংড়া ওরা কিন্তু গেল পয়সা নিয়ে পয়সা দিয়ে